দেখতে পাচ্ছি এবং একটি চা এক দুটি জানালা ও দেখা যা--

এছাড়া উহঃ আআ একটি রিস্কও দাঁড়িয়ে আছে এবং আআ বা - বাইরে কিছু লোক ঘোরাফেরা করছে ভেতরে অনেক গাছপালাও দেখতে পাচ্ছি।

কিছু বাইক স্কুটি এবং চারচাকা গাড়িকে আমরা যেতে দেখছি এছাড়াও উহ্হঃ কিছু গাছপালা ও দেখতে পাচ্ছি চারিদিকে।

এখানে একটি রাস্তা দেখতে পাচ্ছি এবং রাস্তায় অসংখ্য মানুষের ভিড়। অসংখ্য মহিলা পুরুষ এবং রাস্তা দিয়ে কিছু অটো এবং গাড়িও--

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি টেবিল দেখতে পাচ্ছি এবং উমমমম টেবিল এ।

আআ এবং সামনেও দু একটি লোক ঘোরাফেরা করছে। এছাড়া একটি বাইক ও রাখা আছে এবং এক দুটি ঘর ও দেখা যাচ্ছে।